হ্যাঁ হ্যাঁ ওইগুলোও অত~ তারপরে সে ওইতো ছোট ছোট হত না, ওইগুলো কি বলতো তোর সাপ~ ওই ফটকা নাকি ফটকা

তারপরে তো মানে দুর্গাপূজার শেষ হয়ে যাওয়ার পরে কালীপুজো, ভাইফোঁটা কবে আসবে সেটার জন্য আবার মানে preparation start হয়

মানে ওই এক মাস পড়তেই বসতাম না একমাস পড়াই নেই, ওই বস গল্প আর তোদের খাওয়া দাওয়া হতো দুর্গা পূজার সময়? আমাদের ওখানে, তোর আঁ উম সপ্তমীর দিন আমাদের হতো লুচি তরকারি আর হত, অষ্টমীতে না অষ্টমীর দিন লুচি তরকারি হত,

তোর ভাত, ডাল, আলু পোস্ত, তরকারি এসব হত.

খিচুড়ি হতো আমাদের, খিচুড়ি ভোগ. হ্যাঁ আমাদের এখানে অ্যাঁ তোর অষ্টমীর দিন ওরকম লুচি তরকারি হত, আর নবমীর দিন হচ্ছে খাওয়ানো তো বসিয়ে পুরো. ওহো গুলো মজা লাগে রে, ওইগুলো miss করি এখন, ওগুলো কখন মনে করলে সে ছোটবেলাকার কথা মনে পড়ে বল? হ্যাঁ এইগুলো মনে মানে মনে পড়লেই সেই ছোটবেলার কথাটাই বেশি করে মনে পড়ে, যে আর ওই একমাস যে পড়তে বসতাম না, তারপরে কিন্তু final পরীক্ষা থাকতো কিন্তু আমাদের টোন~ tension থাকতো না.

আমার বাড়িতে মানে আমার নিজের কোন ভাই বোন নেই, কিন্তু আমার cousin যারা আছে মানে আমার একসাথেই থাকি, কাকু কাকিমুনি, ওদের যে ছেলেরা আছে, ওদের সাথে মানে আমার~ আমার মারপিট হয় মানে ওরা আমার থেকে কত ছোট তাও এখনো মারপিট হয়.

আর কি বলে এই বছর দুর্গাপূজা কি কিনবি? আচ্ছা decide তো করিনি কোন দিন কি পড়বো, আচ্ছা সপ্তমীর দিন তো আমি বাড়িতেই থাকছে. সপ্তমীর দিন একটা কিছু কুর~ কুর্তি আমি পড়ে নেব.

দিন আমি ভাবছি সকালবেলায় যাব কি?

আচ্ছা সকাল বেলা ঠিক আছে অ্যাঁ সপ্তমীর দিন তাহলে কি পরছিস তুই বল? সকাল~ অ্যাঁ দেখ সপ্তমীর দিন হচ্ছে অ্যাঁ ছোট মানে, কি বলবো কোন একটা short কুর্তি type এর এরকম পূর্ব ভাবছি আমি সপ্তমীতে.

ঠিক আছে তাহলে সপ্তমী হয়ে গেল, রাত্রিবেলা কি পরবি? রাত্রিবেলায় তোর অ্যাঁ উম সপ্তমীর রাত্রে বেলায় কি পরবো, one piece পরবো.

হ্যাঁ অষ্টমীর দের সকালবেলায় শাড়ি mandatory

এই শোন না আমি ভাবছি ওই লাল পাড় সাদা শাড়ি পুরো বাঙালি সাজবো, দুর্গা পুজো বলে কথা

একদম একদম, ওই আঁ তোর লাল পাড় সাদা শাড়ি না পাওয়া গালে এখন ওই যে ঢাক~ ঢাকাই গুলো হয় না,

অ ওইগুলো কিনব, ওইটা পড়ব আরেকটু gorgeous একটা blouse কিছু কিনে নেব.

ভালো লাগবে ভালো, আর অষ্টমীর দিন রাত্রে কোন একটা তোর হম ভালো কুর্তি বা কোন ethnic কোনো ভালো

তাইতো কিছু কিনবো normal যেমন আমি একবার মনে আছে কিনেছিলাম কালো রংয়ের, ওরকম type এর কিছু. হ্যাঁ মানে ওই লেহেঙ্গা type এর কিনেছিলি না তুই?

হ্যাঁ ভালো লাগবে ভালো লাগবে অনেকদিন পরি না, আমাদের college এ কিছু এখন program ও হচ্ছে না সামনে যে পরে একটু যাবো, একটু ready ওটাই, আ উম college এ অ্যাঁ মানে কিছু হয়ও না, আমাদের college তা তো আরোই বেকার কিছু হয় না. হ্যাঁ, বিড়লা college এ কিছু হয় না, বিড়লাটে? কিছুই হয় না, এখনতো মানে শুধু পরীক্ষা semester আর কিছুই না

college এ সংস্কৃতি club আছে, সংস্কৃতি club এ কিছু কিছু করে মাঝেমধ্যে. কিন্তু যাই বল দুর্গা পুজোর feeling উম West Bengal এর আছে, এখানে

এই আমরা অষ্টমীর দিন কলকাতা যাবো, কলকাতা গিয়ে তোর রাত্রিবেলা whole night ঠাকুর দেখব, ঠিক আছে?

দেখ, এবারে আমরা কিন্তু করবোই

কোন অসুবিধা নেই, প্রজ্ঞা আছে, অহনা, প্রিতোমা ওরাও সবাই join করবে, ওদের সাথে আমরা ঘুরে নেব. হ্যাঁ হ্যাঁ ওদের তো বাড়ি ওখানে, ওরা জানবে কোথায় কোন~ কোথায় কোথায় ভালো থাকুর হয় না হয় ওরা জানবে. আর পারলে আমরা মোনালিসা কেউ নিয়ে নেব.

দেখার ইচ্ছা আছে কলকাতার পুজো বলছিল.

মানে ওর বাড়ি থেকে কলকাতাতা সামনে হবে, মানে মেদনীপুরের থেকে কলকাতা তা সামনে, ও বলছিল, তো আসতে পারবে train এ. হ্যাঁ ও চলে আসবে তাহলে আমরা তিনজন মিলে যাব তাহলে একসাথে. আমি চলে আসবো, ওই দিক থেকে আসবে, তারপরে অষ্টমীতে ধর তিনজন মিলেই বেরিয়ে গেলাম অন~ অঞ্জলি দিয়ে.

কিন্তু মোনালিসা তো শাড়ি পরবেনা.

ও হচ্ছে western পড়তে ভালোবাসা.

ও যেটাতে comfortable হয়, ও সেটাই পড়বে. দুর্গাপুজোর কথা বললি, আমার খালি দুর্গা পুজোর কথাই মনে হচ্ছে.

কাশফুল, কতদিন কাশফুল দেখিনি এটাই

ওখানে কাশফুল আমি দেখিই না, দেখতেই পাইনা সত্যি এখানে কিছু নেই, ওই তুই একটু ভাব train এ যাচ্ছি, দুর্গাপূজো আসছে, বলেনা আশ্বিনো মাসে

মানে আর মহালয়র~ উম মানে মহালয়টাই আমাদের কাছে আসল, ও মহালয়া থেকেই start হয়ে যায় আমাদের কাছে

ওই ভোরবেলা উঠে সেই ঠান্ডা ঠান্ডা অ্যাঁ খাওয়া দিত, তার মাঝখানে কম্বলমুড়ি দিয়ে

আর তুই ভাব তখন অন্ধকার পুরো, কি ভালো লাগত না? ওই miss করি আমরা.

জিনিসটা মানে আমাদের তো মহালয়া থেকে ছুটি দেয় না, এবার মহালয়ার দিনটা আমরা, মানে হচ্ছে ওই hostel এই কোন ভাবে একটু শুনি বা কোন~ কোনো কোনো বারে শোনাও না, এরকমই হয়. হ্যাঁ, এবারে অ ভেবেছি যে দুর্গা পুজোর সময় তোর অনি~ এ এই কি কি নতুন এবার dress উঠবে কিছু?

তো সেরকম জানিনা কিছু শুনিনি, কিন্তু ওই ethnic এর মধ্যে ভালো ভালো dress কিনব এবারে.

কলকাতা তে কোথায় কোথায় ভালো পুজো হয়রে? নামগুলো জানিস? কোথায় কলকাতায়? কলকাতায় তো আমি যতদূর শুনেছি স~ দেশপ্রিয় park, তারপরে হচ্ছে আ আরো কি কি~ দেশপ্রিয় park টা আমি শুনেছি

তারপরে কলকাতায় main অ্যাঁ কিছু কিছু জায়গায় না কারো কারো ওই অ্যাঁ

হ্যাঁ এই প্রজ্ঞা বলছিল ওর বাড়ির কেউ relative এর কোন বাড়িতে পুজো হয়, ওদের জমিদার বাড়ি বুঝলি তো, ওখানে আমরা যাব, ঘুরে আসবো ওখানে যাবো, ওখানে গিয়ে ভালো ভালো photo তুলবো, ওরকম জায়গায় খুব ভালো photo উঠবে. ভালো photo ওঠে আর মানে একটা পুরো vibe আছে না?

ভালো হবে ওখানে, ওখানে তাহলে এইবারে যাব. ওইটা মনে হয় প্রজ্ঞার বাড়ি থেকে বেশি দূরেও নয়.

যাব, তাহলে নবমীর অঞ্জলিতা দুর্গা পুজোর ওখানেই তাহলে দি~ দিয়ে দেব আমরা, হ্যাঁ হ্যাঁ ওখানে দেবো আর~ আর ওখানে হচ্ছে কুমারী পুজোতাও বিশাল ভালো করে

বলছি অষ্ট~ কোথাও ও~ ওদের ওখানে জিজ্ঞেস করতে হবে কেননা স~ অনেক জায়গায় অষ্টমীতে দুর্গা এই ন অ তোর কুমারী পুজো হয়, কিছু কিছু জায়গায় তোর হয় নবমীতে. নবমীতেই হয়, নবমীতেই হয় না? অষ্টমীতে কুমারী পুজো হয় রামকৃষ্ণ মিশনে. ও হ্যাঁ, আরে রামকৃষ্ণ মিশনে তো সব বিশুদ্ধ মতে হয় না, তো আগে আগে হয়, একদিন আগে আগে হয় ওই জন্য. অ যেমন আমি~ আমি যখন আসানসোলে থাকি, আমি তো প্রত্যেক বছর অ্যাঁ তোর অষ্টমীর দিন রামকৃষ্ণ মিশন যাই, তো দেখে আসি.

দেখ আমি স~ মানে সেজেছি মানে কি আ~ এরকম আমাকে পুজো করেনি, মানে যেমন দুর্গা পুজো করেনি কিন্তু একজন non bengali একটা aunty ছিল, ওই aunty টা একবার আমাদের মানে কয়েকজন মেয়েকে নিয়ে গেছিল অষ্টমীর দিন, না নবমীর দিন নিয়ে গেছিল তোর. বসে পা-তা ধুয়ে, আল্টা পরিয়ে তারপর খাইয়েছিল. তারপর~ তারপর টাকা দিয়েছিল, প্রণাম করেছিল, ওদের বাড়িতে যতজন ছিল, তো এমনি হয়েছে আমার পুজো, কিন্তু এরকম দুর্গা পুজোতে আমার কখনো হয়নি. হ্যাঁ মানে অ্যাঁ আমি তো শুনেছি ওটা ব্রাহ্মণদের স~ মেয়েদেরকেই করে, তো ওই জন্যেই জিজ্ঞেস করলাম, তুই তো ব্রাহ্মণ, তো তোর আ হতেও পারে. হ্যাঁ ওরকম একবার হয়েছিল আমার

আচ্ছা, তাহলে তো সব plan ready হয়ে গেছে

গিয়ে, তার আগে আমি হচ্ছে অ্যাঁ ওখানে গিয়ে একবার দেখা করব ঠিক আছে?

শাড়ি তারি যদি পারি তো একসাথে ওখান থেকেই কিনব

তার আগে আমি তোকে phone করব কয়েক~ কিছুদিন পর,

কিনবো তোকে phone করব, contact করে নেব তোর সাথে

আমি এখন বাড়িতে আছি তোর অ যাব, গিয়ে হচ্ছে তোর দেখা তেখা হবে ঠিক আছে?

হ্যাঁ আমার college -গুলার ব্যাপারে মানে হ্যাঁ আমার college -গুলার ব্যাপারে আমাদের যে college -এ আছে আমার আমাদের দাদা যাদের সঙ্গে যার সঙ্গে আমি আছি চার বছর ধরে running সা মহম্মদ সাবির আলি

হতে পারে দাদা দেখো আমি একটা কথা তোমাকে বলছি হতে পারে দাদা মুসলমান দাদার মতে ওই ব্যাপারটা নেই যে মুসলমান একটা হয় না মুসলমান হয় যারা হয় বাঙ্গালীদের দেখতে পারেনা আবার যারা বাঙালি হয় তারা মুসলমানদের দেখতে পারেনা

ওনার মধ্যে ব্যাপারটাই নেই ওনার কাছ থেকে আমি এই জিনিসটা শিখেছি যে মানুষকে কিকরে নিঃস্বার্থতা আমি help করব মানে ধরো তুমি আমার জন্য কিছু করোনি গো তুমি আমার কাছে help চাইলে আমি তোমায় করে দিলাম

তুমি ধরো আমার জন্য কিছু করইনি আমি তোমার জন্য করবো কেন দাদা আমাদের এইটা শিখিয়েছে যে কেউ তোমাদের জন্য না করলেও তোমরা তার জন্য করো ওতে কি হবে টাকা পয়সা না পেলে তার যে আশীর্বাদ একটা ওটাই আমরা অনেক উপরে চলে যাবো

আর আমি college -এ ঢুকেছিলাম দুহাজার উন্নিশে first sem -এ complete করলাম second sem third sem হল আমার

এখন এই বছরে আমার clear হয়ে যেতাম graduate হয়ে যেতাম কিন্তু last six সেমে আমার দুখানা supply যার জন্য আমি back পেলাম এই বছরই আমি clear ওটা করে দেবো ব্যাস that's it

হ্যাঁ cricket -টা ছোটবেলা আমরা আমরা তিন বন্ধু ছিলাম আমাদের পাড়ায় তো একটা বন্ধু cricket শিখতো তা আমাদের দুই বোন ইচ্ছে ছিল যে আমরাও শিখব ওর সাথে যাব practice করব

তা আমরা পারিনি করতে ও শিকতো ওই আমাদেরকে দেখিয়েছিল কি করে একটা first term -এ ball করতে হয় place ball করতে হয় আমরা কোন fitting থেকে শিখিনি আমাদের একটা বন্ধু ছিল ওই দেখাতো ওর দেখে দেখেই আমরা শিখেছি

ওই Cricket -টা আমরা ওর দেখে দেখেই শিখেছি আর টুকটাক এখন খেলি cricket -টা অত মানে খেলাধুলা এখন আর মানে time পাইনা যবে দিয়ে college -এ ভর্তি হয়েছি college -এ এতই চাপ বেড়ে গেছে যে আমি ঘরে ধরুন আমি আ ঘরে college sorry college -এ এলাম এগারোটার সময় আমার ঠিক থাকে না আমি কখন যাব রাত্তির এগারোটায়ও যাই বিকেল ছটায়ও যাই সন্ধ্যে সাতটায়ও বাড়ি যাই আমার ঠিক থাকে না আমি কখন যাবো

এমন একটা দিন গেছে সারা দিন কিছু খাইও না

আ রাতে গিয়ে ঘরে খাবার খাই এ